যদি আক কলার করা যায়।

হোটেল বলে যাকে এখানে ।

সবাইকে একটিভিটি শিখায়।

কাস করে তাহলে ম্যাম --

সিটিং আরেঞ্জমেন্ট -ও ভালো।

তৈয়ারি করা যায় এখানে ভালো।

কাস্টমার কেয়ার অনেক প্রকারের এখানে সামান রাখা গেছে।